ছবিটি একটি কারখানার বাইরে থেকে তোলা ছবি | এটি একটি বিশাল আকৃতির কারখানা | এবং--

সেই মেলাতে দেখা যাচ্ছে তিনখানা বিশাল আকৃতির বড় বড় নাকরদোলনা ঘুরছে ।

এবং একজন মহিলাকে দেখা যাচ্ছে হাত জোড় করে প্রণামও করছে।

এবং সামনে একটি মহিলা কেউ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে সবুজ রঙের শাড়ি পরে এবং তার সাথে অনেক বাইক দেখা যাচ্ছে।